ওপরে নীল আকাশ দেখতে পাচ্ছি অনেকগুলো এ.সি দেখতে পাচ্ছি ।

বড় বড় গাছ দেখতে পাচ্ছি ইলেকট্রিক পোস্টার দেখতে পাচ্ছি ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি দুটো গাড়ি দেখতে পাচ্ছি ।

দুটো বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং গুলোর অনেক জানালা দেখতে পাচ্ছি।